এই পার্ক টে-এ অনেক লোক ঘুরতে এসে।

আর একটা ছেলা-আ একটা এ চেপে আছে সাইকেল এ --

এইটা একটা ফরেস্ট জঙ্গল বটে।

এইটা একটা বড়ো করা বিল্ডিং আছে।

আর এটা রাইতের সিন বটে সাইড -এ গাছ আছ --

এটাতে একটি লোক আছে। লোকটাতে একটা শার্ট ইস্ত্রী করছে।